ছবিটি দিনের আলোয় তোলা হয়ে--

একটি ঘন জঙ্গল দেখা যাচ্ছে নদীর।

সামনে একটি বড় রাস্তা রয়েছে যেখানে কিছু পথ চলতি মানুষ রয়েছে।

লাইট দিয়ে সজ্জা করা হয়েছে।

এটি একটি কমপ্লেক্স ও বলা যেতে পারে কেনো একত্রিত অনেক গুলি বাড়ি এখানে দেখা যাচ্ছে--

সুতোর উলের কাজ দেখতে পাচ্ছি। এখানে খুব সুন্দর ভাবে হলুদ এবং সবুজ রঙের উল দিয়ে--

তাই সাধারণত যাত্রী সংখ্যাও কম রয়েছে। তবে ডিপো -টি বেশ বড়ো।

ছবিটি মন্দিরের একদম সামনে থেকে নেয়া হয়েছে এবং দিনের আলোয় ছবিটি তোলা হয়ে--

সামনে একটি ছোট্ট কৃত্তিম জলাশয় রয়েছে এবং পার্ক টির মাঝখান দিয়ে একটি বাঁধানো রাস্তা রয়েছে।

দোকানটির রঙ ঘিয়ে রঙের এবং সামনের পোস্টার - টি নীল রঙের।